এবং একটি লাইট -এর পোল ও দেখতে পাওয়া যা--

এবং দুটি বাইক দেখতে পাওয়া যাচ্ছে এবং এ.টি.এম. এর পাশের দেওয়ালে কিছু একটা লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে এবং উপরে নীল আকাশ ও দেখতে পাওয়া যাচ --

যেমনটি আমরা দেখতে পাচ --

গেট দেখতে পাওয়া যাচ্ছে গেট টি বন্ধ রয়েছে এবং রাস্তার পাশে একটি বাইক এবং একটি সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশে দোকান দেখতে পাওয়া যাচ্ছে যেটি কভার রয়ে --

বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে অ্য বিল্ডিং এর সামনে হিন্দিতে কিছু লেখা আছে দেখতে পাওয়া যাচ্ছে সামনের দিকে একটি রাস্তা আসতে দেখতে পাওয়া যাচ্ছে এবং --

এর পাশে অনেক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাপ --